এটি একটি রাস্তা। তার পাশে রয়েছে ঘাস এবং তার নীচে রয়েছে পুকুর এবং ওই দূরে কিছু মানুষ জন যাওয়া আসা করছে।

এটি একটি নদী সেখানে দেখা যাচ্ছে এখানে বড়ো একটি ।]

এবং দেখা যাচ্ছে ভেতরে একটি লোক আছে এবং দেখা যাচ্ছে দোকানের সামনে একটি বস্তা এবং তার পাশে একটি মানুষ বসে রয়েছে ।